খুব সুন্দর মূর্তি দেখা যাচ্ছে।

এখানে একটি হল রুম দেখা যাচ্ছে।

এবং বিল্ডিং টির তলায় লেখা আছে এস.বি.আই. অর্থাৎ এটি এস.বি.আই. ব্যাঙ্ক ।

দাঁড়িয়ে আছেন কেও বা বসে আ--

এবং অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি।